একটা রিলায়েন্স এর অ্যা রুম দেখা যাচ্ছে যেখানে সেলস রুম বলে সবুজ রং দিয়ে লেখা রয়েছে।

রঙের উম চাদর পাতা রয়েছে পিছনে জানলা দেখা যাচ্ছে --

কয়টি লোকও দেখা যাচ্ছে তারা বসে আছে দোকানটার মধ্যে হম কোকোকোলা -র জায়গাগুলো রাখা রয়েছে।

একটা সেলুন দেখা যাচ্ছে যে যেখানে অ্যা একটা ছেলে আয়নার সামনে বসে আছে চুল কাটছে পিছনে দুটো ছেলে দাঁড়িয়ে আছে।